প্রায় ফ্রেশ -ই দেখা যাচ্ছে একটি টেবিল -এর ওপরে রাখা আছে সামনে দুটো লোক দাঁড়িয়ে আছে। হয়ত সে কিনতে এসছে টেবিল -এর চারিপাশে সব লোকজনগুলো দাঁড়িয়ে আছে।

এই কিছুটা সবুজ কালারের রঙ রয়েছে ওখানে কিছু ফুলগাছ দেখা যাচ্ছে এই ফুলগুলোর কালার হালকা গেরুয়া এবং পিঙ্ক কালারের আছে সামনে কিছু সবুজ কালারের গাছ দেখা যাচ্ছে অনেকটা সুন্দর লাগছে জায়গাটা ।